ছোট একটা বড় গাছ বড় একটা বিল্ডিং কালো কালারের গিল --

এর শার্ট উম সাদা আর নীলের মিকচার মিক্সচার ।

এর বেলুন জলের বোতল কফি মেশিন কফি কাপ কোকাকোলা --

গোলাপি কালারের গিল একটা জানলা নীল কালারের জানলা তুলসীর বিদি গাছপালা সবুজ কালারের টিন দুইজন লুক।

এটা একটা গার্ডেন ।

অনেকগুলি বিভিন্ন রকমের লাইটিং গাছপালা--

একটা বড় মলের সামনের জাগা অনেকগুলি লোক অনেক বড় বড় বিল্ডিং ।